এখানে এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মঞ্চের মতো এবং মঞ্চে ছেলে এবং মেয়েরা কিছু পরিবেশন করছে। কোন নিত্য অনুষ্ঠান বা কোন নিত্যনাটক পরিবেশন হচ্ছে যেখানে সামনে দুজনে--

এই ছবিটাতে আমি একটা হাসপাতালের বাইরের অংশ দেখতে পাচ্ছি যেখানে বাইরে রাস্তাতে গাড়ি যাতায়াত করছে এখানে দেখতে পাচ্ছি একটি সাইকেল ও দার করানো ।

এটাতে আমি একটি ভারতীয় দলের কার্যালয় দেখতে পাচ্ছি যেখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং রক্তদান জীবন দান সেই কথাটি এখানে লেখা রয়েছে উপর দিকে কাগজে।